hello hello তোকে তো আমি সকালে phone করে ছিলাম হ্যাঁ রে আমি না একটু কাজে ব্যস্ত ছিলাম তাই আমি phone তুলতে পারিনি রে বল

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাড়ির সকলে ভালো?

তুই তো ভুলেই গেছিস এই দিকে আসা, এখন আর বাড়িই আসিস না কি ব্যাপার তোর? হ্যাঁ রে কাজের সূত্রে ঐ দিকে যাওয়া হয় না রে ও তুই এখন কাজ করছিস? হ্যাঁ হ্যাঁ আমি কাজ করছি একটা জায়গায় ও আচ্ছা আচ্ছা তোর কখন যেতে হয়ে কাজে?

আর ফিরিশ কখন? ওই ধর আহ সাতটা আটটা হয়ে যায় ফিরতে ফিরতে ও আচ্ছা আচ্ছা বল কিসের জন্যে আমাকে এতো দিন পর তোর মনে পড়লো হঠাৎ করে আসলে আমি তোকে phone করে ছিলাম আমার দাদার বিয়ে বলে উহ বাবা দাদা কে অভিনন্দন জানাস আসলে আমি তোকে phone করলাম ঐ ক্ষেত্রে তো তুই কবে বাড়ি থাকবিরে? আমার তো শনিবার রবিবার ছাড়া হয় না তাও বিকাল বেলা করে ফাঁকা থাকি তোর কি সময় হবে? হ্যাঁ হ্যাঁ আমার সময় হবে তা বলছি আহ কাকু কাকিমা থাকবে তো বিকাল বেলা শনিবার রবিবার

ও তাহলে আমি মা আর বাবা আমি তোদের বাড়িতে যাবো দাদার বিয়ের জন্য তোদেরকে নিমন্ত্রণ করতে তা কাকু কাকিমার যেন থাকে ঠিক আছে?

হ্যাঁ চেষ্টা করবো এই সপ্তাহে যাবার আচ্ছা আচ্ছা তুই আমাকে আসার আগে এক বার একটু জানাস হ্যাঁ তুই কবে আসবি হ্যাঁ ঠিক আছে আমি তোকে যবে যাবো তার আগের দিন জানিয়ে দেবো

আহ বৌদি বাড়ি হচ্ছিল ব্যারাকপুরে ও আর বিয়ে কোথায় হবে মানে বিয়ে বাড়ি কত দূরে

হ্যাঁ কাছা কাছি খুব দূরে নয় এমনি বৌদি কি করেন রে?

ও আচ্ছা আচ্ছা খুব ভালো তুই এক দিন সময়ে করে আয় না আমাদের বাড়ি তে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো, বলছি তুমি কিন্তু দাদার বিয়ের জন্য এক সপ্তাহ থেকে আসতে হবে ঠিক আছে আগে থেকে এক সপ্তাহ আগে হ্যাঁ এক সপ্তাহ খুবই কম না না অত আগে যেতে পারবো না রে অত আগে সময়ে হবে না

আরে তুই তো জানিস তুই এখন কাজ করছিস তুই তো জানিস এত দিন ছুটি দেয় বল কোনো কাজের জায়গায় হ্যাঁ সেই তো ঠিক আছে এতদিন ছুটি দেয় না তাও তুই manage কর দেখ এক সপ্তাহ manage হয়ে যাবে আচ্ছা তুই আমাকে বল কত তারিখ বিয়ে বললি?

না না এক সপ্তাহ হবে না রে

কিছু বললে হবে না তোকে আসতেই হবে

ছোট থেকে মানুষ হলাম তোদের বাড়িতেই থাকতাম তোরা তো এইখান থেকে চলে গেলি বলে এখন আমাদের বাড়ির দূরত্বটা একটু বেড়ে গেছে আমি যাবো রে যাবো আমারো খুব মজা হচ্ছে আমি দাদার

ও আচ্ছা আচ্ছা জানিনারে আমি ঠিক আমার তো এখন অত সময় হয় না তাই এগুলো অনেক সময়ে আলোচনা করে ওটা হয় না অনেক সময় হয় না তোর কেমন লাগছে office করে? ভালোই লাগছে ভালো জায়গারে ভালো জায়গা আহ তার পরে তোর আমি আমি দশটায় যেতে হয় আমার

ও তাহলে তো আর খুব একটা timing ইয়ে নয় problem নয় না যেতে তোর মোটামুটি চল্লিশ মিনিট মতন আমার লেগে যায় এইটাই যা একটু কি বলবো অনেকটা সময় এইখানে চলে যায় যেতে আসতে যে চল্লিশ-চল্লিশ মিনিট লেগে যেতে চল্লিশ মিনিট আসতে চল্লিশ মিনিট লেগে যায় আসার সময়ে ওটা এক ঘন্টা তোর এক ঘন্টা কুড়ি মিনিট লেগে যায় যদি কখনো traffic jam এ আটকিয়ে যায় তখন আমার late হয়ে যায়

রাস্তাঘাটে তো জানিসই উম গাড়ির প্রচন্ত jam থাকে আহ সেই জন্য

যদিও আমি যেখানে কাজ করি ঐখান থেকে আমার জন্য গাড়ি পাঠায় আমি গাড়িতে যাই আহ আর ফেরার সময়ে নিজে ফিরি

বুঝলি ওরা একবারের গাড়িটা আমাকে পাঠিয়ে দেয়, ফলে যেতে আমার কোনো দিনই খুব একটা সমস্যা হয় না আসতেই একটু late হয়ে যায় বলছি তোর কত মাস চলছে এইখানে কাজ করছিস যে তুই? এই তোর চার মাস হলো ওটাও তো খুব বেশি সময় না না এই জায়গায় তো নতুন ঢুকেছি তোর আহ আগের বছরের শেষ দিকে ঢুকলাম তো এই জায়গাটা তো বেশি দিন হয় নি বাহ ঠিক ঠাক salary দেয় তোকে? হ্যাঁ হ্যাঁ দেয় দেয় ভালো দেয় ওরা তো বলেছে ছ মাস পরে আহ মাহিনাটি একটু বাড়িয়ে দেবে তো দেখা যাক কি করে আচ্ছা সেটা হলে তো খুবই ভালো হয় হ্যাঁ আমাকে চার দিন office যেতে হয় বুঝলি তো হ্যাঁ হ্যাঁ চার দিন যেতে হয় আর এক দিন আমি বাড়ি থেকেই কাজ করি তোর বা বল তুই যেখানে কাজ করিস সেখান কার কি খবর সেখানে তোর কাজ কেমন লাগবে কদিন হলো তুই তো জানাসও নি তুই কোনো জায়গায় কাজে ঢুকেছিস। হ্যাঁ আমার এই এক মাস হলো এক মাস থেকে আর একটু বেশি

আমাকে কে সপ্তাহে ছ দিন ই যেতে হচ্ছে ও তাহলে তোর একটু কষ্ট হয়ে যায় বল এই গরমে হ্যাঁ খুবই কষ্ট হয় এই গরমে একটু দূর আছে তো খুবই কষ্ট হচ্ছে এই গরমে

এমনি time এ কোনো অসুবিধা হয় না এখন এই গরমে খুবই সমস্যা ও গাড়ি পাঠায়? না না গাড়ি নেই আমাদের কিন্তু মানে আমরা এমনি ধর আমি bike এ যাচ্ছি, কিন্তু আমার যে bike এ যে খরচা হচ্ছে তেলের জন্য সেটা আমরা ওই office এ থেকে দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা ভালো ভালো ভালো ভালো ভালো আমার তো এই গরমে খুব সর্দি লেগে গেছে জানিস তো গরম ঠান্ডা গরম হয় যাচ্ছে না আমার সর্দি লেগে গেছে তো এখন ঠিক আছিস তো? হ্যাঁ একটু হালকা হালকা কাশি আছে এমনি ঠিক আছে ও বলছি এক দিন আয় না বাড়িতে শনিবার রবিবার দেখে তাহলে আমার এই সপ্তাহ টা হচ্ছে না আমি তালে পরের সপ্তাহে রবিবার দিনকে তালে যায় তুই থাকবি? হ্যাঁ হ্যাঁ থাকবো তোর যে দিন হবে সেই দিন আয় কোনো সমস্যা নেই না এখন তো বিয়ে বাড়ি তাই বল জিজ্ঞাসা করছি এখন তো

ওড়ো বিয়ে ঠিক হয়ে গেছে?

ও বাবা ও এত বরো হয়ে গেছে হ্যাঁ অনেক দিন আগে দেখছিস না তুই

এইটাই তো কত দিন বল যাওয়া আসা হয় না তোর বাড়িতে আমার বাড়িতে তোর আসা হয় না হ্যাঁ হ্যাঁ তুই এখন ভুলেই গেছিস আর আসিস ই না বললাম তো সময়ই হয় না রে কাজে জন্য উহ আর এই এসে আহ তোর ওই মামা কোথায় থাকে এখন মালদা থাকে ওহ ওরা মালদা চলে গেছে হ্যাঁ বিয়ের পর মালদা চলে গেছে

ও বাবা তোদের বাড়িতে সব বিয়ে এক সাথেই লেগেছে

তো বল তুই কবে বিয়ে করছিস? আমার বিয়ে দেরি আছে রে বাবা! দেরি কেন রে দাদার তো হয়ে যাচ্ছে এর পরে তুইও করে না আমার হয়নি এখনো বিয়ের করা আমার ও এই শোন না বলছি যে দাদার বিয়ে টিয়ে মিটে যাক আর আমরা তো বহু দিন হলো কোথাও যায় না খেতে যাওয়া হয় না ঘুরতে যাওয়া হয় না তো বলছি কাছে ধারে কোথাও যাবিরে ঘুরতে?

হ্যাঁ যাওয়াই যায় কিন্তু এইতো গরমে তো যাওয়া যাবে না একটু ঠান্ডা পড়লে যাওয়া যাবে না দার্জেলিং তো এতো গরম নেই রে হ্যাঁ সেটাও ঠিক তুই আহ কাকু কাকিমাকে একবার বলে রাখিস তাহলে আমরা চল জুন-জুলাই এর দিকে এক বার আহ দার্জেলিং যাই হ্যাঁ চল ভালো হবে সেটা তা হলে আমরা পুরোনো বন্ধুদের সবাই কে বরং বলি দেখি কারা কারা যায়

একটা বড় উম তোর সবাই মিলে গেলে অনেকই মিলে গেলে বেশ মজা হবে খুবই মজা পাবো সব পুরোনো বন্ধুদের দেখা হবে এক সাথে হ্যাঁ আমাদের তো এখন দেখাই হয় না সেটাই তো